এবং ভিতরে ছোট ছোট সাদা রঙের আলো জ্বলছে ছাদের মধ্যে।

অনেক জিনিসপত্র বিক্রির জন্য সাজানো রয়েছে। তার সাথে সাথে নানান রকমের বাট লাগানো ঝাড়ু বিক্রি হচ্ছে।